তো হ্যালো গাইস দেখতে পাচ্ছেন এখানে কটা লোক আছে এখানে শালা ইঞ্জিনিয়ারিং করছে আর ইঞ্জিনিয়ারিং ট্রেনিং লিচ্ছে আর এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং -এর বাপ সে ইঞ্জিনিয়ার শেখাচ্ছে কিভাবে ইঞ্জিনিয়ার হতে হয় |

চিন চিহ্নিত করে এ কালো জাম কিনতে চাইলে এখানে চলে আসুন আর কালো জাম কিনে নিয়ে চলে যান খুবই শিগগিরই অল্প টাকার মধ্যে।